একটা সামনে হাল্কা বাড়ি ।

গার্ডেন একটা সবুজে সবুজ চারিদিক।

কি কি লেখাটা এটা ? মারুতি বোধহয় ও মারুতি হোন্ডা সেই উম নানারকম ধরণের গাড়ি সব কেনাবেচা হয়।